এই ছবিটিতে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়িতে সাদা রং করা আছে বাড়িটির গায়ে লালের ওপর সাদা দিয়ে লে--

এই ছবিটিতে একটা বড় শিবের মূর্তি দেখা যাচ্ছে তার সামনে অনেকগুলো পুরস্কার রাখা আছে